নমস্কার আপনাদের স্বাগত
এটি একটি অধিক স্পষ্টীকরণ ভিডিও
যখন পিএচপি তে প্রোগ্রামিং করেন আপনি কিছু সাধারণ এররের সম্মুখীন হতে পারেন আমি সেই ব্যাপারে বলবো
তাদের অধিকাংশই স্ব ব্যাখ্যাত্মক
আমি বলতে চাই যে 50 এরর্স যার আপনি সম্মুখীন হন তখন হয় যখন আপনি ভুল করে কিছু লিখে ফেলেন এবং লক্ষ্য করেন না বা আপনি কিছু ছেড়ে দেন
এমনি ভুল সবাই করে সেমিকোলন মিস করা বা অতিরিক্ত বন্ধনী যোগ করা বা ওই জাতীয় কিছু
এখানে আমি কিছু পৃষ্ঠা বানিয়েছি
এগুলি কিছু এরর আপনি যার সম্মুখীন হতে পারেন
ওখানে আরো আছে
এই তালিকাটি সম্পূর্ণ নয়
এটি শুধু কিছু মূলসুত্র সমাবিষ্ট করে
আপনাকে প্রত্যেক এরর এক এক করে বোঝাতে আমার কাছে একটি কনটেক্সট সম্পাদক তৈরী আছে
তাই প্রথমটি যা আমি বোঝাতে যাচ্ছি তা হল এচটিএমএল
এখানে আমি এইচটিএমএল এর অনেকটা ব্যবহার এচো কমান্ডে করেছি
আমি যদি এই পৃষ্ঠাকে এখানে রান করি আমরা এখানে এই এরর পাই
এটি পারসে এরর বলছে এবং আমরা এখানে এই বার্তা পাই
আপনাকে এর উপর ধ্যান দেওয়া জরুরি কমা বা সেমিকোলন অপেক্ষিত
এটি একটি রেখা সংখ্যা দেয়
তাই যখন আমরা এদের মধ্যে কোনো একটি পারসে এরর পাই এটি সর্বদাই একটি রেখা সংখ্যা দেবে
এটি এখানে রেখা 5 দেখাচ্ছে
তাই আমরা যদি নীচে রেখা 5 এ আসি আপনি এখানে দেখতে পারেন যে লাইন 5 কলাম্ন 19 এলএন5 সিওএল19 আমরা সমস্ত তথ্য পেয়েছি
রেখা 5 এখানে আছে
এখন এখানে দৃষ্টিগত রূপে এটি ভুল নয়
পিএচপি যেভাবে এচো কমান্ড ব্যাখ্যা করে ওটি এই হল যে আমাদের আদ্যস্থল ডাবল উধৃতি চিহ্ন এখানে পেয়ে গেছি এবং শেষ এখানে
তাই এটি শুরু হবে এবং এটি শেষ
এখন এখানে কি হচ্ছে যে কারণ আমরা এচটিএমএল চালু করছি আমরা এর মধ্যে ডাবল উধৃতি চিহ্ন ব্যবহার করছি এবং এর মানে এই যে ইকো কমান্ডকে এখান থেকে শুরু এবং এখানে শেষ ধরে নেওয়া হবে
আমার মনে হয় আমি এটি ইকো ফাংশন টিউটোরিয়ালে ব্যাখ্যা করেছি
আমাদের এই রেখাতে এরর পাওযার কারণ এই হল কারণ এটি ডাবল উদ্ধৃতি চিন্হের প্রথম উপস্থিতি যেখানে এর হওয়া উচিত নয়
এখন টেকনিক্যালি পিএচপি এটি নেয় নি
তাই এটি এখানে হওয়া উচিত নয়
কিন্তু এটি সেমিকোলন আশা করার ব্যাপারে এখানে বলছিল যে যখন আমরা ইকো শেষ করি আমরা সেমিকোলন প্রয়োগ করি
তাই এটি এর জন্য যা দেখছিল ওখানে আছে
কিন্তু এর পরেও এটি একেবারে নিরর্থক হয়ে যায়
তাই আমাদের কি করা দরকার যে এর বদলে একক উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করি
এখন আমি যদি একে সংরক্ষণ করিআমরা এখন রেখা 6 এ এরর পাবো কারণ এরর এর নীচে চলে এসেছে যা 6 এ বদলে গেছে
দেখুন আপনি জানেন যে রেখা 6 বা রেখা 6 এর নিকটে কিছু বদলানো দরকার
আপনি অন্য কিছু দেখবেন যা আমরা করছি কিছু প্রকৃত রেখা এরর দিচ্ছে না
এবং আপনি এই পেলেন
সুতরাং আমাদের এচটিএমএল কোড রান করার পর এই পেলেন
স্পষ্টত এখানে কার্যকারিতা নেই
কিন্তু আমরা ওটি করে নিয়েছি
তাই আমি পরবর্তীতে সেমিকোলন করতে যাচ্ছি
এটি অন্য সাধারণ এরর
আমরা এখানে ফেরত যাই এবং সেমিকোলন এ টিপি
আমরা এখানে একটি পারসে এরর এক্সপেক্টিং a সেমিকোলন পেয়েছি
এখন কেন সেমিকোলন আশা করছি
এই কোড ঠিক দেখাচ্ছে
এখানে আলেক্স এর সাথে একটি ভ্যারিয়েবল পেয়েছি
এখানে আলেক্স এর সাথে আরেকটি ভ্যারিয়েবল আছে
আমরা এই ভেরিয়েবলগুলি তুলনা করছি
আমাদের সেখানে দুটি সমান চিন্হের দরকার
যদি শর্ত সঠিক হয় আমরা এই বার্তা ইকো করবো
এখন যদি আমরা এখানে যাই line নো
তাই স্বাভাবিকভাবে এটি খুব সহজ কোড
যদি এটি একটু বেশি জটিল হতো আপনি রেখা 9 এ আসতেন কিন্তু বাস্তবে এটি রেখা 9
এটি দেখে বলতে পারি রেখা 9 এ কোনো ভুল নেই
কিন্তু কোনভাবে এই রেখায় কিছু না কিছু ভুল আছে
এখানে কি হচ্ছে যে পিএচপি যেভাবে পৃষ্ঠার অর্থ লাগায় ওটি একটি রেখার ভিত্তিতে
তাই যে কোড আমরা এখানে দেখেছি তা এর সমান
এটি বাস্তবে কম্পাইল হবে এবং কাজ করবে কিন্তু এটি এখানে নীচে আছে এবং এটি এইভাবে এখানে উপরে আছে আমি এখনও এর পরে সেমিকোলন আশা করছি
যদি এটি করি এটি এখনও বৈধ কোড
তাই ওখানে একটি সেমিকোলন যোগ করেছি যদিও দৃশ্যত এটি এখানে হওযা উচিত
আমরা এটিকে এখানে নীচে আনতে পারি
তাই আমি এই কোড পুনরায় রান করি
আমরা করে ফেলেছি
সুতরাং আমরা একটি সফল পৃষ্ঠা পেয়েছি
যদি এটিকে উপরে রাখি এটিও বৈধ কোড হবে যেমনকি ওটি হওযা উচিত
সুতরাং পিএইচপি ওই ভিত্তিতে কাজ করে না যে থেরেস আন এরর ওন থিস লাইন
এটি সাধারণত বলে যে পূর্ববর্তী রেখায় এররের দরুন বর্তমান রেখা রান হতে পারে না
তাই সেমিকোলন ছাড়া এই রেখায় এই এররের দরুন এই রেখা রান হতে পারে না
তাই এই রেখা রেখা 9 এ এরর রূপে ফেরত পেয়েছি
আপনি ওটি সেখানে দেখতে পারেন
এই দুটি মৌলিক এরর আমরা সমাবিষ্ট করেছি
যদি কখনও এরকম কিছু পান যাচাই করুন যে রেখায় এরর পেয়েছেন সেটাই যাচাই করা অনিবার্য নয়
আগে ও পরে যাচাই করুন
না পরে নয় কিন্তু আগে করুন এবং দেখুন যদি কিছু ঠিক করতে পারেন
দরকার হলে প্রত্যেক অক্ষর পর্যবেক্ষণ করুন
আমি অনেক ইমেল পেয়েছি যারা এরকম ভুল করেছে তাদের সাহায্য করতে আমার অসুবিধা নেই
বিনা দ্বিধায় জিজ্ঞাসা করুন কিন্তু আমাকে পাঠানোর আগে আপনার কাজ একবার দুবার বা এমনকি তিনবার যাচাই করুন
সুতরাং পরবর্তী অংশে আমরা বাকি এরর পৃষ্ঠাগুলি সম্পর্কে জানবো
শীঘ্র দেখা হবে
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি